এই ফটো -টা দেখে আমরা এইটা জানতে পারছি।

ইন্সপেক্টর কী বর্ডার -এর আমাদের রক্ষীকর্তা দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে তাদের জন্য--

এই ফটো -টা থেকে আমরা এইটা বুঝতে পারছি কী এইটা একটা--

উ একটা পুজো হচ্ছে বিভিন্ন লোক বহুত লোক এখানে আছে আর পেছনে রাম লাগা আছে সব--

তিনটা টেবিল রাখা আছে আর পেছনে খুব সুন্দর মাছের একটা চিত্র বোর্ড লাগানি আছে।

কাপড়ের দোকান বিভিন্ন দোকান ঘরবাড়ি মানুষের আছে আর এই সাইড -এ একটা সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু আছে।

একটা স্যার একটা স্টুডেন্ট -দের দেখাচ্ছে।

এই ফটো -এর থেকে আমরা এইটা বুসতে পারছি গে একটা বিল্ডিং এবং তার উম ফরান্ট -এ--

একটা কচরা গাড়ি এবং দুইটো দুটো সফারি আছে উ--

গান্ধী জয়ন্তী ও আ শান্তি আ ছাত্রীলা পালোনো উৎসব--

বুঝতে পারছি একটা শিক্ষক দাঁড়িয়ে ওটাকে আর একজন আছে সে কি দেখছে কী করা যায়।

অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে যেটি একি কং কুংফু শিখাচ্ছে আর পিছ বড় একটা হল -এর ভিতরে কুংফু শিখাচ্ছে ছোট বাচ্চাটা লিডার ।

এটা একটা এইটা একটা জিম -এর ফোটো যেখানে কি--

আর অ্যারেঞ্জ -রা লোকজনেরা দিচ্ছেন তাদের বাচ্চারা কি ধ ড্যান্স করছে।

এই ছবিটা একটা গ্যারেজ -এর ছবি দোকানটি দুটো লোক--